আমি তো যায় নাই কুমির থাকলেও থাকতেও পারে তুমি যাওনি আচ্ছা উম ওই মহামায়া lake এটাই কি এরকি বিশাল বড়ো কোনো lake নাকি just না অনেক বড়ো lake তো এখানে মানুষ skyking করে তারপরে হচ্ছে এখানে may be cable car ও আছে হয়তো আছে আমি হয়তো না আচ্ছা এই গুয়াখালী সুমদ্র সৈকত বললে এটা কি আসল সুমদ্র সৈকত থেকে কাছের কোনো সৈকত নাকি আমাদের এটাকে কোনো mini sea beach সেরকম কোনো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

এটাকি চাঁদপুরের মেঘনা ঘাটের মতো হ্যাঁ অনেকটা ওই রকমই কিন্তু এর থেকে সুন্দরটা হচ্ছে তোমার গুলিয়া খালি যেটা সমুদ্র সৈকত সেটা

এটাতে তোমার আহ আমরা যেমন কৃতিম ঘাস পাওয়া যাই না

হ্যাঁ আমি ছবি দেখেছি আমি অনেক স্থির চিত্রগুলো দেখেছি যেখানে অনেক সুন্দর করে দেখাচ্ছে একদম খুব গারো সবুজ রঙের মনে হচ্ছে যেন গালিচা বিছানা এগুলো কি বাস্তব নাকি এগুলো just edit করা ছবি না আসলে বাস্তব ছবি এটার আসলে হ্যাঁ দেখলে দূর থেকে দেখলে মনে হয় প্রি একবারে প্লাস্টিক এর মতো

দূর থেকে দেখলে মনে হয় কৃতিম কাছে গেলেও তুমি দেখলে মনে হবে যে কৃতিম কিন্তু যখন ধরবা তখন মনে হবে যে না এই গুলা আসলেই সত্য

এটা যেন একটা এখন একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে তাই না হ্যাঁ মানুষ ওই খানে শুয়ে বসে বিভিন্ন আকার ও ভঙ্গিতে সেখানে ছবি তোলে আচ্ছা তুমি যে দুটো ঝর্ণার নাম বললে ওই গুলো কি কি যেন বললে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 আচ্ছা এগুলো কি ওই যে চট্টগ্রামের মতো বিশাল আকারের ঝর্ণা নাকি আহ চিংড়ি ঝর্ণার মতো ছোটো ছোটো কোনো ঝর্ণা হ্যাঁ এগুলো অনেকটা ছোটো ছোটো ঝর্ণার মতো মানে পাহাড় থেকে ছোট ছোট পানি প্রবাহ বের হইছে সেই গুলাই পাহাড় থেকে যখন পরে সেগুলো ছোটো ছোটো আহ পানির ফুয়ারার মতো দেখাই খুবই ছোট ছোট ঝর্ণা ঝিরি আকারের বলতে চাচ্ছো হ্যাঁ হ্যাঁ ঝি~ঝিরি আকারের আদিবাসীরা এখানথেকেই আরকি পানি খাই তো এই ঝর্ণা গুলো তার মানে খুব বেশি গভীর নই অর্থাৎ এর মধ্যে তোমার বিপদ কম তাইকি বিপদ কম বলা যেতে গভীর আছে আবার ওনাকে আছে যে পাহাড়ের উপরে উঠে যাই ঝর্ণার একবারে উপরে উঠে যাই সেখান থেকে লাফ দেয় এই শীতকালে আচ্ছা এটা যদি ঝিল হয়ে থাকে ছোট আকারের যদি ঝর্ণা হয় এখন তো শীতকাল এখন কি গিয়ে পানি দেখতে পাবো ঝর্ণা গুলো তে না হয়তো অল্প দুই এক ফুটা পেতেও পারো কিন্তু আসলে সেখানে পানি নেই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 হ্যাঁ একবারে শীতকালে একবারে শুকিয়ে যাই শুধুমাত্র বর্ষা কালে গেলেই তোমার এই পানির যে প্রবাহটা সেখানে দেখা যায় ভালো ভাবে মানুষ এইখানে যে গোসল করে ছবি তোলে ছবি তোলাই বেশির

ভাবছি শাড়ী পরে যাবো কি বলো

কিন্তু পাহাড় থেকে পরে যাবা আচ্ছা এই যে ইকো পার্ক এই ইকো পার্কে কি আছে মানে দেখার মতো কি আছে ইকো পার্কে বিভিন্ন ধরণের গাছ আছে lake আছে কুমিরও আছে ওটাতো কুমির ঘটাই না এই খানে দুই একটা কুমিরও আছে অন্যায় পশু পাখিও আছে কি? হ্যাঁ অন্যন্য পশুপাখি রাও আছে ছোটো ছোটো একটা mini ছোটো zoo চিড়িখানার মতো কুমিল্লা ইকো পার্কের সাথে এটার কোনো পার্থক্য আছে নাকি একই রকম দেখতে আমি তো যাই নাই

আচ্ছা আমি শুনেছি চন্দ্রনাথ পাহাড় নাকি অনেক উঁচু হ্যাঁ আঠেরোশো ফুটের মতো উঁচু সুমদ্র পৃষ্ঠ থেকে

চন্দ্রনাথ পাহাড় আরো উঁচু

তিন হাজার বত্রিশ ফুট এই রকম আরে বাস আচ্ছা আমি শুনাছি এই চন্দ্রনাথ পাহাড়ে এই সিঁড়ি দিয়ে উঠার যে কষ্টটা এটা উপরে উঠলে নাকি একদম সকল কষ্ট একদম ধূলিসাৎ হয়ে যাই এত নাকি সুন্দর দেখতে এই চন্দ্রনাথ পাহাড় আমার কিছু বন্ধু বান্ধব গিয়েছে আমি শুনলাম তাদের থেকে কেমন খরচ হতে পারে ঢাকা থেকে চিটাগাং আহ চারশো টাকা ভাড়া আর ওখান থেকে আহ তুমি সিএনজি তে চলে গেলে পঞ্চাশ ষাট টাকা এই রকম পাঁচশো সাড়েপাঁচশো আর আসা যাওয়া মিলে এক হাজার টাকা হলেই চন্দ্রনাথ পাহাড় তাছাড়া মহামায়া lake এই গুলো ঘুরে আসা যায় ইদানিং ঢাকা কুমুন্ডা চট্টগ্রাম বাসির এখন একটা day tour এ অন্য তম একটা আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে এই তোমার সীতাকুন্ড যদিও সীতাকুন্ড ওই খৈয়াছড়া ঝর্ণা মিশরে উপজেলায় পড়েছে কিন্তু সীতাকুন্ড থেকে কাছে হয় অনেকে পাহাড় ঝর্ণা সমুদ্র তিনটার স্বাদ নিতেই এই সীতাকুন্ড টাকে বেছে নেই ইদানিং সবার মধ্যে একটা প্রচলন তৈরী হয়ে গেছে যে বন্দ ছুটির এসেছে শীতের ছুটি আসুক গ্রীষ্ম এর ছুটি আসুক সীতাকুন্ড টা উম ভ্রমণ করতে হবে যেন আমার একটা প্রথা চালু হয়ে গেছে প্রচলন চালু হয়ে গেছে সবার মধ্যে হ্যাঁ সীতাকুণ্ডে গেলে তুমি সব কিছুরই স্বাদ পাবা যেমন তুমি সীতাকুণ্ডে যদি পপিংগায় যাও সেখানে তুমি সমুদ্রে একটা স্বাদ পাবা সীতাকুণ্ডে যদি তুমি তুমি চন্দ্রনাথে যাও তাহলে তুমি পাহাড়ের একটা স্বাদ পাবা তাছাড়া তুমি যদি সীতাকুন্ড থেকে আরো ভেতর দিকে যাও দিকে বান্ধ বনের দিকে তাহলে তুমি গহীন যে জঙ্গল আছে সেগুলো স্বাদ পাবা

সেন্ট মার্টিন এখনই তো সময় সেন্ট মার্টিন যাওয়ার শীতকালটাই হচ্ছে ওইখান কার মৌসুম

হ্যাঁ এই সময় টাই পর্যটকের চাপ অনেক বেশি থাকে এখন মানে এখন কেনো এটা যাওয়ার জন্য সব থেকে উপযুক্ত সময় কেননা সমুদ্র অনেক শান্ত থাকে তুমি ঢে~ঢেউ দেখতে পারবা পানিটা অনেক সুন্দর পরিষ্কার থাকে তাছাড়া বিদেশি পাখিতে আসবেই বাইরের থেকে মানে ওই যে আহ আমরা যেটাকে বলি ইয়ে পাখি উম কি পাখি যেন বলে

edit করা অথবা একটা দুটো সেটাই দেখানো হয় কোনটা না বাস্তবিকে আরও বেশি সুন্দর ছবিতে তো দেখাই যায় না ছবি তে আর কতটুকু দেখা যাবে কিন্তু বাস্তবিকে আরো বেশি সুন্দর তুমি না গেলে বুঝতেই পারবে না যে জায়গাটা কতটা অসাধারণ দেখতে ওখানে থাকার ব্যাবস্থা কি? ওখানে one star থেকে শুরু করে একবারে five star পর্যন্ত তোমার হোটেল আছে থাকার

হ্যাঁ, পাঁচ তারকা হোটেল আছে তুমি যদি বাজারের সাথে হোটেল গুলোতে থাকতে চাও সেগুলো two star three star এ হোটেল তিন তারকা হোটেল হ্যাঁ, দুই তারকা তিন তারকা হোটেল আর যদি তুমি বাজার থেকে আরো একটু বাইরে দিকে চলে যাও কোলাহলমুক্ত তাহলে সেখানে তুমি পাঁচ তারকা হোটেলে খুঁজে পাবা

না দিনে গিয়ে দিনেতে আসতে পারবা না তোমার আহ সেন্টমার্টিন যেতে হলে তোমাকে কমপক্ষে দুই থেকে তিন দিন হাতে সময় নিয়ে তো যেতেই হবে কারণ তুমি কষ্ট করে চার থেকে পাঁচ ঘন্টা আহ জাহাজে যাবা আবার চার থেকে পাঁচ ঘন্টা জাহাজে করে আসবা তুমি তাহলে দেখবা কি একদিন আর সাদেক সাদেক কি দিনে গিয়ে দিন ফিরতে পারবো না সাদেক কেও এরকম সাদেকে তোমার আহ মিনিমাম তো তোমার চার থেকে পাঁচ ঘন্টা লাগে সাদেক ভেলি যেতে কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা লাগে আচ্ছা এই যে সাদেকে যাওয়ার process টা কি? মানে ঢাকা থেকে আমরা কিভাবে যাব সাদেক ঢাকা থেকে সাদেক তুমি প্রথমে আহ হায়দ্রাবাদ থেকে বাসে উঠবা বাসে উঠে সেখান থেকে তুমি চট্টগ্রাম বান্দরবনে যাবা, বান্দরবনের ওখান থেকে তোমার চাঁদের গাড়ি করে তোমাকে সাদেক নিয়ে যাবে

এই লুইলুই পা এই লুইলুই যে পারা টা অর্থাৎ স্থানীয় মানুষের যে গ্রাম এটাতে কি আমাদের কে ঢুকতে দেয় হ্যাঁ টাকার বিনিময়ে ঢুকতে দেয়

যেমন তারা ছোট একটা ওখানে জাদুঘরের মত তৈরি করছে তাদের যে ঐতিহ্য তাদের বাসা বাড়ি তারপর তাদের পোশাক তাদের ব্যবহার্য যে জিনিসপাতি সেগুলো সেখানে প্রদর্শন করে এবং তার বিনিময়ে তোমাকে একশো টাকা pay দিতে হয় তাছাড়া তুমি চাইলেই কি তাদের পোশাক পড়তে পড়বা ওই যে আমি যে বিভিন্ন রূপের ছবি যে দেখেছি গ্রামবাসী আদিবাসীদের মতো পোশাক পরে ওই গুলো তোমার ভাড়ায় দেওয়া আরকি টাকা দিয়ে তার কিছু নিতে হবে পার প্রত্যেক ব্যাক্তির জন্য কইতো করে দিতে হয় তুমি একঘন্টা করবা তোমাকে একশো করে দিতে হবে আর ওই যে আমি বিভিন্ন মানুষকে দেখেছি বিভিন্ন বাঁশের জিনিস পত্র কিনতে এটার রহস্য টা কি এটা কোথায় পাবো আমরা ওই গ্রামেই পাবো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 চায়ের কাপ সেগুলো তুমি কিনতে পারবে তাছাড়া আহ ওখানকার সবাই কি তোমার চা বাঁশের ছোট ছোট কাপে করে খাই হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি সবাইকে বাঁশের ছোট ছোট কাপগুলো সংরক্ষণ করতে এগুলো রহস্যটা কি হ্যাঁ ছোট ছোট কাপ সবাই স্মৃতি হিসেবে নিয়ে যায় বেশিরভাগই স্মৃতি হিসেবে কাপটা নিয়ে যাই কেউ ফেলায় না। কেন ওখানে কি অন্য কোন চা খাওয়ার জন্য অন্য কোন ব্যবস্থা নেই অন্য কোন normal আহ কাপ নেই সাধারণ কাপ নেই

না আমরা যেমন কাঁচের কাপ ব্যবহার করি কিন্তু ওখানে কোন কাঁচের কাপ ব্যবহার করা হয় না তারা একবার মাত্র ব্যবহার করার জন্য বাঁশের বাঁশ কেটে কাপ তৈরি করে আদিবাসীরা এবং দামও খুব

বিশ টাকা শুধু কাপটির দাম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 আরে বাবা তাহলে তো অনেক সাশ্রয় জিনিস আরকি সাদেকে সাদেকে তোমার মেঘ আছে তুমি গেলেই মেঘের

শীতকালে যদি কুয়াশা না থাকে তাহলে তুমি মেঘ দেখতে পাবা, সূর্যাস্ত ও সূর্যোদয় দেখতে পাবা বর্ষাকালে মেঘ দেখা যায় বর্ষাকালে হচ্ছে ভারী বৃষ্টিপাতের জন্য মেঘ টা কাছিয়া চলে আসে কিন্তু শীতকালে তো শুনেছি খুব শুষ্ক আবহাওয়া এ সময় কি মেঘ দেখতে পাবো শীতকালেও ছোটো ছোটো মেঘ দেখা যাই আমি শুনেছি মেঘ নাকি ধরা যাই ওইখান থেকে হ্যাঁ তুমি হাত বাড়ালেই ধরতে পারবা মেঘ তাছাড়া আর ওখানে আরেকটা সুন্দর জায়গা আছে হ্যাঁ, সেটা হচ্ছে সেনাবাহিনীর যে helipad যেখানে helicopter land করে সেটা এটাতে কি আছে? এটা মানে কি এটা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 একদম ফাঁকা একটা স্থান তাইতো? মানে যেখানে সাধারণত তো আমরা তাড়া খুব একটা দেখতে পাই না তিন-চারটে তারা হয়তো কষ্ট করে দেখতে পাই কিন্তুসাদেকে যদি তুমি ওইখানে রাতে অন্ধকারে সাদেকের স্থানীয় মানুষদের সাথে কি কথা বলা যাই হ্যাঁ সাদেকের স্থানীয় মানুষের সাথে তুমি খুব সহজেই কথা বলতে পারবা তারা খুবই আন্তরিক ওরা কোনো দাঙ্গা হাঙ্গামা আমি যতটুকু শুনেছি পাহাড়ি মানুষজন একটু আহ একটু ও রাগাত্মক হয় ওই রকম কোনো কিছু কা~করে মানে ওনাদের কি অতিথায়তা খুব মুগ্ধ করার মতো আগে ছিল তারা দাঙ্গা হাঙ্গ~হাঙ্গামা করতো মারামারি করতো তাদের ওই খানে ডাকাতি হতো চুরি ডাকাতি হতো কিন্তু এখন সাদেক পুরোটাই এখন সেনাবাহিনীর আহ অধীনে এই জন্য সেখানে কোনো

এখন বলতে চাচ্ছ মেয়েদের জন্য নিরাপদ হবে কি মানে আমি যদি যেতে চাই এটাকি আমার জন্য নিরাপদ হবে হ্যাঁ তুমি রাট দুটো তিনটের দিকে বের হলেও সেখানে তুমি নিরাপদে নিশ্চিন্তে ঘুরতে পারবে তা ছাড়া কোনো সমস্যা হবে না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 না সাদেকে তোমার অন্যন্য সময়তে গেলেও রাতের বেলাই অনেক ঠান্ডা পরে শীতকালে তো আরো বেশি ঠান্ডা পরবে কেননা পাহাড় থেকে যে সৈত প্রবাহ টা সেটা পুরোটাই সাদেকের উপর দিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকে

সাদেকে শীতের মুকাবিলার জন্য তুমি চাইলে কম্বলনিয়ে যেতে পারো মানে বাড়তি পোশাক নিয়ে যেতে হবে আরকি তাই তো হ্যাঁ বাড়তি পোশাক নিয়ে যেতে হবে তা ছাড়া তুমি ওই খানে টিকতে পারবেনা আর রাতের বেলা তো অনেক বাতাস হয়

আরে বন্ধু, মেহেদী কেমন আছো?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 আলহামদুলিল্লাহ বন্ধু ভালো আছি আজকের weather টা তোমার কাছে কেমন লাগছে বন্ধু? আজকের weather টা আমার কাছে খুবই শোষোনিয় লাগছে উম কারণ দেখাচ্ছে এমনিতেই শীত পড়তেছে শীতের মধ্যে দেখা যাচ্ছে মেঘাচ্ছন্ন হ~হয়েছে দিনটা এর সব মিলিয়ে একটু খারাপ, মন্দির চলে যাচ্ছি কারন শীতের মধ্যে গা হাত পা কাঁপুনি ধরে যাচ্ছে তোমার কি,

উম যে পিঠাই বানাই না কেন? দেখাচ্ছে গ্রামাঞ্চলে পিঠা প্রচলিত আরো বেশি শহরের মানুষ পিঠা তো খুব কম খেতে পায় দেখা যাচ্ছে খেজুরের রস দিয়ে পিঠা খাইলে পিঠার মধ্যে গ্রামের মানুষ এগুলোতে অভ্যস্ত হ্যাঁ আর তো খেজুরের রস তো আরো কি বলবো বন্ধু খাইতে তো অনেক মজা আর খেজুরের গুড় হলে তো বলাই চলে না সে পিঠা একবার অনেক সাধের হয়। হ্যাঁ এটা অবশ্য ঠিক যে খেজুরের রস আসলে খুব মজার আহ শীতটা আসলে গ্রামের মানুষ বেশি উপভোগ করতে পারে কারণ শীতের মধ্যে এ গ্রামের অনেক বেশি কার্যক্রম হয় দেখা যাচ্ছে পিঠা উৎসব হয়। তারপরে সকালবেলা উঠে কুয়াশা ছন্ন দিন আহ সকাল তারপরে দেখা যাচ্ছে কি সকালের মিষ্টি,

অন্যান্য দেশের থেকে আমার দেশে শীত আজকে medium কিন্তু অনেক উপভোগ, উপভোগ্যময়।

অনেক সমস্যার সম্মুখীন হতে হয় দেখা যাচ্ছে গ্রামে তারা আহ ভালো কোনো শীত বস্ত্র পায়না এর জন্য মুরব্বি দের ক্ষেত্রে আরো বেশি সমস্যা হয়ে দাঁড়ায় দেখাচ্ছে শিশুদের রাখার খুব মুশকিল হয়ে যায়।

আহ শিশুদেরকে শীত বস্ত্র বিতরণ করা মুরব্বি দের কে কম্বল বিতরণ করা এইটা খুবই একটা ভালো উদ্যোগের কথা তুমি বলেছ। হ্যাঁ যারা সাবলম্বী তারা সবাই মিলে যদি একটু সাহায্য করার অনেক ভালো এইটা খুব ভালো কথা বলেছ এবং আর, অন্যান্য দেশেতে তো অনেক বরফ পড়ে ধরো আর আমাদের দেশের যদি ওইরকম অবস্থা হতো তাহলে তো ভাই জীবন একবারে শেষ আরকি যেরকম ইউরোপ অঞ্চলে হয় খুব নেপালে আছে এইটা খুবই ঠান্ডা আবহাওয়া থাকে সেক্ষেত্রে আমরা আরাম,

হ্যাঁ তুমি এটা ঠিক বলেছ যে অন্যান্য দেশের তুলনায় আমরা খুব ভালোভাবে দিন পার করতে পারি দেখাচ্ছে অন্যান্য দেশের উম তুষারপাত হয় শীতের মধ্যে তুষারপাত মধ্যে দিন পার করার খুবই মুশকিল।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 যদিও আমার শীত ঋতু টা অনেক পছন্দের শীত আমার খুব ভালো লাগে। শীত আমারো পছন্দের বিশেষ করে বাংলাদেশ তো ঋতুর রাজা বলা হয় দেশকে ছয় ঋতুর দেশ আমাদের। হ্যাঁ তুমি ঠিকই বলেছ বাংলাদেশ ছয় ঋতুর দেশ আহ হচ্ছে আমাদের দেশে প্রত্যেকটা ঋতুই খুবই সুন্দর ভাবে আহ পার করতে পারে আমাদের দেশের জনগণ গুলো। আহ কারণ দেখা যাচ্ছে শীতের মধ্যে আবার তীব্র শীত না পড়ার কারণে দেখা যাচ্ছে সবাই শীতের মধ্যে ভালোভাবে দিন পার করতে পারে আবার দেখা যায় গ্রাম অঞ্চলে সন্ধ্যায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তোমার আগুন জ্বালিয়ে সবাই বসে থাকে গল্প করে এটা খুবই একটা মজার বিষয় কিন্তু। হ্যাঁ হ্যাঁ আর তোমার হচ্ছে বিশেষ করে কিছুদিন পর আরও শীত চলে যাবে গরম আসবে গরমে আমাদের অনেকে একটু কষ্ট হলেই কিন্তু ঠিক আছে গরমের অবহাওয়ায় টাও ভালো। ইদানিং আমাদের দেশে বেশি গরম পড়ছে মানে ছয় ঋতু অনেক সময় পাওয়া যায় না কিন্তু বিশেষ করে গরমের থেকে শীতটা ভালো লাগে আমার কাছে। তবে গরমেও মানুষের একি বিভিন্ন রকম চাষাবাদ হয় যেমন কিছুদিন পরে ধান হবে তারপরে পাট লাগাবে মানুষ আর কি সবকিছু দিয়ে ক্ষেত্রে আমাদের অনেক,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 আহ বাংলাদেশের প্রত্যেকটি জনগণ কিন্তু কৃষি উপরে নির্ভরশীল দেখা যাচ্ছে এই ঋতু পরিবর্তনে সাথে সাথে আমাদের দেশের ফসল গুলো ভিন্নতা চলে আসে একটা ঋতুতে একটা, উম হচ্ছে এক ফসল ফলানো হতো দেখা যাচ্ছে কৃষকরা অন্য ঋতুতে আরেকটা ফসল ফলানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে আর গরমের মধ্যে তুমি যেটা বললে যে গরম আসলে natural অতিরিক্ত গরম আমাদের দেশে যদিও গরম পড়ে,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

হ্যাঁ অবশ্যই শীত যেমন তেমন গরমে মানুষের জীবন কাহিল হয় কিন্তু তাও গরমে অনেক ফসল ফলাতে হয় আমাদের। হ্যাঁ গরমে আমাদের অনেক ফসল হয় ধান হয় গরমের মধ্যে আবার দেখা যাচ্ছে অনেক ফসল ফলনের সময় হয় গরমের মধ্যে।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 এটা তুমি একটা খুব মজার বিষয় বলেছো বন্ধু যে বর্ষার সময়ে মাছ মারার অভিজ্ঞতা যদিও আমার খুব কম তবে কিন্তু বর্ষার সময়ও অনেক আনন্দময়ী হয় বিভিন্ন খাল নদী, নালায় এগুলো তো অনেক রকমের মাছ থাকে যে মাছগুলো অনেক সুস্বাদু হয় তবে মাছ ধরার যে একটা অনুভূতি এটা আমার কাছে খুবই একটা ভালো দিক তুমি এইটা খুব ভালো কথা বলেছো।

হ্যাঁ মাছ আমি অনেক মারছি বন্ধু বিশেষ করে এই মানে শীতের মধ্যে অনেক মাছ এই গরমের মধ্যে অনেক মাছ টাছ ধরছি মজা আছে আর কি বড়শি দিয়ে মাছ ধরার জন্য। মজাই লাগে শীতের মধ্যে এই বর্ষাকালে আর কি আর বর্ষার পরে বর্ষা পরে এই ধরো তোমার হচ্ছে যে, মানে হেমন্তকাল আসে হেমন্তকালটাও অনেক সুন্দর সেই সময় ধান পাকে ধান কৃষকেরা ধান ওঠায় মানুষ আর কি পিঠা টিঠা বানায় হেমন্তকাল যখন আসে আর কি, হ্যাঁ আসলে বাংলাদেশ কিন্তু খুব একটা মজার দেশ এখানে প্রত্যেকটা ঋতু টাই কিন্তু কৃষকদের, মা~মানুষের মধ্যে নিত্য নতুন একটা অনুমতি জাগ্রত করে যেমন তুমি হেমন্তর কথা বললে খুবই একটা ভালো সময় হেমন্তের মধ্যে কিন্তু উম দেখা যাচ্ছে নানা উৎসব পালন করে প্রত্যেকটা এলাকাতেই। এটা পিঠা বানায় তারা একটা পরিবেষ মানে অনুষ্ঠান তৈরি করে অনুষ্ঠান কর্ম শেষে পালন করে মানে এক কথায় প্রত্যেকটা ঘরে আনন্দময় হয়ে ওঠে। হ্যাঁ আনন্দময় আমরাও তো অনেক আমাদের গ্রামে অনেক ভালো উৎসব পালন করে এই তোমার পিঠা পুলিকে কেন্দ্র করে তারপরে বর্ষার সময়, বিভিন্ন রকম মাছের উৎসব হয় যারা যারা মা~মানে মেলাতে মাছ ওঠে যে যত বড় মাছ আর কি মেলাতে নিয়ে আসতে পারে এই উৎসব দেখতে অনেক মজা লাগে আর কি।

ধুলা বালির কারণে দেখা যাচ্ছে তারা বসন্তের যে একটা ছোঁয়া থাকে এই বসন্তের ছোঁয়াটাও কিন্তু পায়না তারা। হ্যাঁ তা বলেছো শহরের মানুষ আর ঋতু কি করে বুঝবে তারা সারা ওই জীবনে বুঝে খালি এই গরম আর শীত খালি গরম আর শীত। আহ হ্যাঁ তুমি এটা ঠিকই বলেছ আসলে গ্রাম অঞ্চলের মানুষ এটা কিন্তু খুবই একটা ভালোভাবে সময় পার করে পার করে দেখা যাচ্ছে আনন্দর মধ্য দিয়ে সবার মাঝে সবকিছু ভাগাভাগি করে নিতে পারে প্রত্যেকটা মনে করো, আবহাওয়ার সাথে তারা প্রতিকূলতা পায় দিয়ে অভ্যস্ত হয়ে গিয়েছে যার কারণে মনে করো তাদের কাছে এখন কিছুই মনে হয় না সবকিছুই আনন্দময় ভাবে পার করে দেয় দিন। আর যে কোনো ঋতুই উপভোগ্যময় হ~হওয়ার জন্য সেটা উপযোগী অনুষ্ঠান হচ্ছে আমাদের গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চলের মতোন উপভোগী অনুষ্ঠান কোথায় নাই।

হ্যাঁ তুমি ঠিকই বলেছ আসলে আবহাওয়ার কারণে কিন্তু দেখাচ্ছে প্রকৃতিও আমাদের মনে সোয়াদ আয় এটা কি তুমি লক্ষ্য করেছো বন্ধু?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 হ্যাঁ লেখা আছে কাশ ফুল ফোটে, তারপরে তুমি এইটা অনেক ভালো কথা বলেছ বসন্তের কোকিলের ডাক কিন্তু অনেক মধুর হয় যেটা অনেকেই অনুভব করতে পারেনা আরো অনেকে পারে গ্রামাঞ্চলের মানুষ কিন্তু এটা সম্পূর্ণভাবে অনুভব করতে পারে যে, বসন্তের কোকিলের ডাক একটা মধুর সুর তারপরে দেখা যাচ্ছে তোমার কাশ বনের কাশ ফুল এগুলো সবাই কিন্তু উপভোগ করতে পারে না।